ছবিটি একটি গ্রামীন বা শহরতলীর সড়কের দৃশ্য দেখাচ্ছে।

আবহাওয়া মেঘলা মনে হচ্ছে যা ছবির পরিবেশকে আরেকটু মনোরম করেছে।

তিনি শীতের পোশাক পরেছেন যেমন একটি টুপি ও জ্যাকেট যা বোঝায় যে আবহাওয়া ঠান্ডা হতে পারে।

বিষয়টি শান্ত ও একাকিত্বের অনুভূতি প্রকাশ করছে।

এখানে কিছু স্কুলছাত্রী একটি সুন্দর হাতের কাজ বা আর্ট প্রজেক্ট ধরে আছে।

এই ছবিতে একটি গির্জার প্রবেশপথ দেখা যাচ্ছে যেখানে সাজসজ্জা করা হয়েছে।

বিশেষ করে গোলাপি রঙের কাঠামো ও ঝুলন্ত আলোকসজ্জা--

এখানে ব্যালকনি ও বাইরের দিকে লতাগুল্ম গাছের অংশ বৃদ্ধি পেয়েছে।

এখানে একটি ছোট মুদি দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।

উপরের ব্যানারে ফরচুন সোয়া হেলথ লেখা আছে যা কোনও ব্রান্ডের বিজ্ঞাপন হতে পারে।

যা এটিকে সাধারণ মুদি বা পান সিগারেট এর দোকান হিসেবে বোঝায়।

এই দৃশ্যে একটি জনবহুল শহরের রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে যেখানে অনেক মানুষ ভিড় করেছে।

যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি চমৎকার জায়গা বলে মনে হচ্ছে।

কয়েকজন ব্যক্তি সেখানে কাজ করছেন একজন কাগজ হাতে পর্যবেক্ষণ করেছে।

সেখানে কিছু দোকান ভবন এবং রাস্তার পাশে সাইকেল রাখা রয়েছে।

তারা সম্ভবত কোনও খেলাধুলা বা দলগত কার্যকলাপে অংশ নিয়েছে।

যা এটি কোনও স্কুল বা খেলার মাঠ হতে পারে বলে বোঝায়।

দৃশ্যটিতে একটি কাঠের কর্মশালার ছবি দেখা যাচ্ছে।

দোকানের সামনের অংশে চিপস ও অন্যান্য প্যাকেরজাত খাবার ঝুলিয়ে রাখা হয়েছে।

ইলেকট্রনিক্স বা হার্ডওয়ার আইটেম হতে পারে নীচের তাকেও কিছু প্যাকেটজাত পণ্য রাখা আছে।

এখানে একজন ব্যক্তি নীল রঙের সুন্দর ডিজাইনের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন এ--

চারপাশের আলোকসজ্জা ও সাজসজ্জা দেখে বোঝা যায় যে এটি হয়তো বিয়ে বা কোনো উৎসবের আয়োজন।

এগুলি সাধারণত সেচ ব্যবস্থাপনা পুকুরে অক্সিজেন সরবরাহ বা কৃষি শিল্পখাতে ব্যবহৃত হয়।

এরা সবাই কমলা রঙের ইউনিফর্ম পড়ে আছে এবং অ্যাবাকাস ব্যবহার করে গাণিতিক চর্চা করছে।

দেয়ালে বিভিন্ন সাইনবোর্ড ও শয্যা রয়েছে যা দোকানের সামগ্রিক পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছে।

এই ছবিতে একটি গির্জার ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন।

পিছনে ক্রস চিহ্ন সহ একটি মঞ্চ রয়েছে যা আলোকিত করা হয়েছে।

পাহাড়ের অংশে সবুজ গাছপালা জন্মেছে যা জায়গাটিকে আরও প্রাকৃতিক পরিবেশ দিয়েছে।

ছবির ডান দিকে একটি ছোট ঢালু পথ দেখা যাচ্ছে যা সম্ভবত বৃষ্টির জলের প্রবাহের কারণ সৃষ্টি হয়েছে।

এই ছবিটি একটি সেলুনের অভ্যন্তরীণ দৃশ্য বলে মনে হচ্ছে যেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

সেলুন টি সাধারণভাবে স্থানীয় দোকানের মতোন মনে হচ্ছে যেখানে কাটার চেয়ার আয়না এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে।

এ দৃশ্যে দোকানের ভেতরের অংশ দেখা যাচ্ছে যেখানে সবুজ রঙের তাকগুলোতে বিভিন্ন পণ্য সাজানো আছে।

এখানে একটি সবুজ ঘন জঙ্গলের সরু পথ দেখা যাচ্ছে যেখানে প্রচুর গাছপালা ও লতা পাতা রয়েছে।

এই ছবিতে একটি আরামদায়ক হোটেল বা রিসোর্টের রুম দেখা যাচ্ছে।

মঞ্চটি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আলোর ব্যবস্থাও চমৎকার যা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে।

ছবিটিতে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে যেখানে একটি প্রশস্ত জলাশয় রয়েছে।